তিন পাশে একটা ওয়াল ওয়াল দেখা যাচ্ছে।

এই ক্যাফ -এর বোর্ড -টিতে সিনেবাজ লেখা রয়েছে এবং সেখানে একটি কফি স্টল -ও লক্ষ্য করা যাচ্ছে।

এবং বাচ্চা গুলি সবাই প্রায় হাত তুলে (X) রয়েছে এবং বাচ্চা গুলি সমস্ত বাচ্চা নীল রঙের জামা পড়েছে এবং নিচে বিভিন্ন রঙের প্যান্ট লক্ষ করা যাচ্ছে ।

কিছু মানুষ তাদের জিনিস কেনাকাটায় খুব ব্যস্ত রয়েছে বলে মনে করা হ --

আছে এবং বইয়ের দোকানের বাইরে একটি ছেলে দাঁড়িয়ে রয়েছে।

এখানে আমরা অ-নে-ক গুলি মোমবাতি মুচির মধ্যে বা ধূপচির মধ্যে লাগানো রয়েছে ।

এবং প্রত্যেকে মোমবাতির পাশে একটি করে ধুপ কাঠি লাগানো রয়েছে ।